বাস -এ বসার জন্যে ইন্তেজার করছে-এ।

আর পাহাড়টা দেখতে কতো সুন্দ-অ-র।

যেখানে অনেক লোকরা থাকে ভাড়া দিয়ে-এ।

এটা একটা বড়ো বারবার শপ ।

যার মধ্যে অনেক আলু আদা পিঁয়াজ লঙ্কা এই সব দিয়ে পুরে।

এটা একটা ক্ষেত। যেখানে ক্ষেতি বাড়ি হয়।